tux typing পরিচিতির এই tutorial আপনাদের স্বাগত
in tutorial আপনি tux typing এবং tux typing interface সম্পর্কে শিখবেন
আপনি শিখবেন যে
কম্পিউটার keyboard যাতে ইংরেজি বর্ণমালা কি রয়েছে সঠিকভাবে দ্রুত এবং দক্ষতার সাথে কিভাবে লেখে
আপনি প্রতিবার লেখার সময় নীচে keyboard না দেখে লেখাও শিখবেন
tux typing কি
tux typing একটি typing tutor
এটি শেখায় যে সংবাদকত্মক games ব্যবহার করে কিভাবে লেখে এবং ধীরে ধীরে বিভিন্ন অক্ষর লেখা সম্পর্কেও শেখায়
নিজের গতিতে লেখা শিখতে পারেন
এবং ধীরে ধীরে সঠিকতার সাথে লেখার গতি বৃদ্ধি করতে পারি
tux typing অনুশীলনের জন্য নতুন শব্দ লেখা এবং লেখার জন্য ভাষা set করতে সক্ষম করে
এখানে আমরা ubuntu linux 1110 we tux typing 180 ব্যবহার করছি
আপনি ubuntu সফটওয়্যার centre ব্যবহার করে tux typing সংস্থাপিত করতে পারেন
ubuntu সফটওয়্যার centre সম্পর্কে অধিক জানতে এই website ubuntu linux tutorials দেখুন
tux typing খুলুন
প্রথমে dash home এ টিপুন যা আপনার কম্পিউটার ডেস্কটপের উপরের বাম কোণায় গোল বোতাম
search box প্রদর্শিত হয় dash home in আগে search box tux typing লিখুন
search box নীচে tux typing icon প্রদর্শিত হয়
tux typing icon টিপুন
tux typing window প্রদর্শিত হয়
tux typing এ নিম্ন menus রয়েছে
fish cascade – খেলার ক্ষেত্র
lessons – যাতে বিভিন্ন পাঠ রয়েছে যা আমাদের অক্ষর শেখা শেখাবে
options – যাতে menus রয়েছে যা শব্দ সম্পাদনা করতে বাক্যাংশ লিখতে tux typing প্রকল্প সংক্রান্ত তথ্য পেতে এবং ভাষা set করতে সাহায্য করে
quit – খেলা ছাড়তে টিপুন
পাঠগুলি ব্যবহার করে লেখা অনুশীলন করি
মুখ্য মেনুতে lessons এ টিপুন
পাঠ সম্মিলিত window প্রদর্শিত হয়
প্রথম পাঠ শেখা দ্বারা শুরু করা যাক
basic _ lesson _ 01 xml এ টিপুন
নির্দেশের সাথে window প্রদর্শিত হয় নির্দেশাবলী পড়ুন
পাঠ শুরু করতে space bar টিপুন
কীবোর্ডের সাথে window প্রদর্শিত হয়
আমরা এখন অক্ষর a লেখা শেখা শুরু করব
অনুশীলনের জন্য p টিপুন
একটি window যা লেখার জন্য অক্ষর দেখায় তা প্রদর্শিত হয়
এই line কি প্রদর্শন করছে aaa aaa…
আপনার you অক্ষরগুলি লেখা জরুরী
এই লাইনকে teachers line name দিন
এখন আমরা ইংরেজি keyboard দেখি যা আমাদের অধিকাংশ দ্বারা ব্যবহৃত standard keyboard
আপনি কি a red চারপাশে লাল বর্গ দেখছেন এটি আপনাকে ইঙ্গিত দেয় যে এই অক্ষর এখন আপনাকে লিখতে have
কীবোর্ডের প্রথম line সংখ্যাসূচক বিশেষ অক্ষর of ব্যাকস্পেস key প্রদর্শন করে
লিখিত অক্ষর মুছে ফেলতে backspace key টিপুন
keyboard বর্ণমালা সংখ্যা এবং অন্যান্য অক্ষরের তিনটি সারিও রয়েছে
কীবোর্ডের দ্বিতীয় line বর্ণমালা কিছু বিশেষ অক্ষর এবং enter key সম্মিলিত
পরের line যাওয়ার জন্য আপনি enter key টিপতে পারেন
কীবোর্ডের তৃতীয় line বর্ণমালা colon/semicolon এবং caps lock key রয়েছে
বড় অক্ষরে লিখতে caps lock key ব্যবহার করুন
কীবোর্ডের চতুর্থ line বর্ণমালা বিশেষ অক্ষর এবং shift কী সম্মিলিত
বড় অক্ষরে লিখতে যে কোনো বর্ণমালা key shift key এর সাথে টিপুন
key এর শীর্ষে দেওয়া অক্ষর লিখতে shift key key key এর সাথে টিপুন
উদাহরণস্বরূপ সংখ্যা 1 key for উপর বিস্ময়বোধক চিহ্ন রয়েছে
বিস্ময়বোধক চিহ্ন লিখতে 1 এর সাথে shift key টিপুন
কীবোর্ডের পঞ্চম line ctrl alt এবং ফাংশন কী সম্মিলিত the space bar of সম্মিলিত করে
এখন দেখি যদি এখানে tux typing keyboard laptop keyboard এবং desktop কীবোর্ডের মধ্যে তফাৎ থাকে
লক্ষ্য করুন যে tux typing keyboard এবং ল্যাপটপ ও ডেস্কটপে ব্যবহৃত keyboard একই
এখন keyboard নিজের আঙ্গুলের সঠিক স্থান দেখি
এই slide দেখুন
এটি আঙ্গুল এবং তাদের names প্রদর্শন করে names থেকে ডানে আঙ্গুলের names
little finger ring finger middle finger index finger এবং thumb
keyboard আপনার বাম হাত কীবোর্ডের বামদিকে রাখুন
নিশ্চিত করুন যে ছোট আঙুল অক্ষর a তে হয়
অনামিকা অক্ষর s এ
মধ্যমা অক্ষর d তে
তর্জনী অক্ষর f এ হয়
এখন আপনার ডানহাত কীবোর্ডের ডানদিকে রাখুন
নিশ্চিত করুন যে ছোট আঙ্গুল colon/সেমিকোলন কী তে হয়
অনামিকা অক্ষর l এ
মধ্যমা অক্ষর k তে
তর্জনী অক্ষর j এ হয়
space bar টিপতে আপনার ডান অঙ্গুষ্ঠ bar করুন
দুই হাতের চিত্র আপনার অক্ষর লিখতে সঠিক আঙুলের ব্যবহার করতে পথপ্রদর্শক হবে
জানুন যে বামহাতের ছোট আঙ্গুলের লাল ক্ষেত্রটি কি
আপনার অনুমান সঠিক আপনাকে a লিখতে সেই আঙুল ব্যবহার করতে হবে
আপনার আঙ্গুল keyboard রাখুন যা পাঠে পূর্বে সুচিত করা হয়েছে
এখন typing শুরু করি
যেই আমরা type অক্ষর teachers লাইনের নীচে প্রদর্শিত হয়েছে
একে students line name দেই
এখন সেই অক্ষর লিখুন যা teachers line প্রদর্শিত now
আপনি কি দেখছেন ভুলভাবে লেখা অক্ষর students line প্রদর্শিত হয়েছে এটি প্রদর্শিত হয়নি
এর বদলে keyboard ভুলভাবে লেখা অক্ষরের উপর একটি x চিহ্ন কিছুক্ষণ প্রদর্শিত হয়
আরো কয়েকটি অক্ষর লিখুন
এখন আপনার typing এর মেট্রিসের গণনা করুন
এখন আপনাকে অনুমান করতে have যে by দিকের ক্ষেত্র by প্রদর্শন করছে
time – আপনার typing গতি নির্দিষ্ট করে
chars – আপনার দ্বারা লিখিত অক্ষরের সংখ্যা চিহ্নিত করে
cpmআপনার দ্বারা প্রতি minutes লিখিত অক্ষরের সংখ্যা চিহ্নিত করে
wpm – আপনার দ্বারা লিখিত শব্দের সংখ্যা নির্দিষ্ট করে
errors –আপনার দ্বারা লিখিত ত্রুটি সংখ্যা চিহ্নিত করে
accuracy – আপনার typing এর নির্ভুলতা চিহ্নিত করে
মুখ্য মেনুতে ফেরৎ যেতে escape key দুইবার টিপুন
আমরা আমাদের প্রথম typing পাঠ শিখেছি
কম গতিতে প্রথম বার সঠিকভাবে লেখার জন্য এটি একটি ভালো অভ্যাস
একবার আমরা ভুল ছাড়া সঠিকভাবে লেখা শিখে গেলে আমরা typing গতি বাড়াতে পারি
আমরা tutorial শেষে চলে এসেছি
in tutorial আমরা tux typing interface সম্পর্কে শিখেছি এবং প্রথম typing পাঠ সম্পন্ন করেছি
নির্দেশিত কাজ
basic _ lesson _ 02 xml এ যান
এই level সাথে অভ্যাস করুন
এই level সকল অক্ষর লিখুন এবং enter key টিপুন
এইভাবে আপনি অন্য পাঠ অনুশীলণ করতে পারেন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে
যদি আপনার কাছে ভালো bandwidth না থাকে তাহলে আপনি এটা download করেও দেখতে পারেন
কথ্য tutorial প্রকল্প the
কথ্য tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প talk to a teacher প্রকল্পের অংশবিশেষ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
আমি কৌশিক দত্ত এই tutorialটি অনুবাদ করেছি এতে অংশগ্রহনের জন্য ধন্যবাদ